তো তাদের কিন্তু এই জিনিসটার কোন অসুবিধা হয় না, বা তাদের এরকম problem খুবই কম face করতে হয়, হয় না বলবো না কিন্তু অনেকটা কম face করতে হয় যেরকম আমাদেরটা হয়. হ্যাঁ সে তো হই, আর এ বিশে~ বিশেষ করে দেখতে গেলে যে অ্যাঁ আমাদের দেশের জনসংখ্যা তো অনেক, অ্যাঁ আর সেই ক্ষেত্রে অ্যাঁ আমাদের এ জনসংখ্যা যেহেতু বেশি, তো আঁ এখন অ্যাঁ মানে সুরক্ষা নিয়েও একটা সংকট থেকেই যায় কারণ এত লোকজনের মধ্যে, এত জনসংখ্যার মধ্যে অ্যাঁ এইসব সমস্ত জিনিসগুলো যদি ঠিক মতন অ্যাঁ সুরক্ষা না দিতে পারে তাহলে এটা সরকারে বিফলতা~ তার মধ্যে পড়ছে. আর অ্যাঁ সরকারের এটা অ্যাঁ নৈতিক দায়িত্ব যে হম এ এটাকে সুরক্ষা রাখার আর কি. সেটাই সেটাই মানে আমাদের আঁ দেশের আস্তে আস্তে উন্নতি ব্যবস্থা গুলো দেখো, সেইগুলো কিন্তু আস্তে আস্তে আমার তো মনে হয় যে অনেক কমহারে কমে যাচ্ছে হ্যাঁ এরকম একটা ব্যাপার, কারণ আগেকার মানুষের এখনকার যেই তোমার internet system টা মানে internet program যেগুলো হয়ে গেছে না, তো সেইগুলো থেকে এইসব বাধা বিপত্তি, এইসব আপত্তিগুলো কিন্তু অনেক বেড়ে যাচ্ছে. আগেকার দিনে যদি দেখতে তাও তো সেগুলো কিন্তু কম বেশি তোমার খাতা কলমের দিক থেকে ছিল, তো তখন কিন্তু এই problem গুলো এত হত না, but যখন internet টা এত আস্তে আস্তে growth এর দিকে হচ্ছে বা growth হচ্ছে, তো তখন কিন্তু এই problem গুলো face করতে হচ্ছে অনেকটা.

হম হম এই জিনিস তো আছে, দেখো এখন technology~ নতুন নতুন technology আসছে, যত technology র আ সুবিধা আছে তত কিন্তু অ্যাঁ একটা খারাপ দিকও আছে. মানুষ অ্যাঁ আঁ সুবিধা নেওয়ার জন্য technology টাকে এ~ এগিয়ে নিচ্ছে, হম অ্যাঁ কিন্তু অ্যাঁ তার একটা বিপরীত দিকও আছে. তো বয়~ যেখানে ভালো আছে সেখানে খারাপ আছে, তো অ্যাঁ এইযে ম্যাঁ আ আধার leak এর ব্যাপারটা, এটাতো একটা খারাপ দিক. তো যতই অ হোক না হোক আগে যদি আঁ এই সমস্ত ব্যাপারগুলো ছিল না তো এত এই ঝামেলা গুলোও ছিল না. হ্যাঁ আগে খাতা কলমের অ্যাঁ সঙ্গে হম লোকে জড়িত ছিল বা খাতা কলমে note down হত, কিন্তু এখন তো সেই জিনিসটা নেই, মানুষ অ্যাঁ কোন কিছু হচ্ছ~ অ্যাঁ খুঁজতে গেলে হম google এ search করছে, পেয়ে, তো এটা একটা উম ভালো দিক আবার খারাপও দিক.

বা অন্যরকম ব্যবস্থা গুলো কিন্তু খুব সুন্দর ছিল. তা এখন যে জিনিসটা হয়ে গেছে পুরোপুরি একদমই আলাদা. উম হম আলাদা হয়ে গেছে আর এখন তো এই যে অ্যাঁ তোমার যে সমস্ত এ scheme গুলো দিচ্ছে সরকার, আই অ্যাঁ চাষের দিকের কথা বললে তো মনে পড়ল ওই যে অ্যাঁ কৃষক বন্ধু বলো বা উম খাদ্যশস্য বা খাদ্য বীমা যেগুলো করছে, সবই~ সবকিছুতেই কিন্তু আধার এর link করাতে হচ্ছে. মানে আধার ছাড়া এই সমস্ত কাজ কিন্তু হচ্ছে না. তো আগে তো voter card বিয়ে হয়ে যেত এই সমস্ত কাজ, কিন্তু এখন আধার update করতে হচ্ছে. আধার update না করলে হয়তো পয়সা ঢুকছে না বা অ্যাঁ এই scheme টা আম আঁ cancel হয়ে যাচ্ছে এরকম অ্যাঁ কিন্তু হয়~ করে দিচ্ছে সরকার. সেটাই মানে আঁ আগে যেই মানে তোমার শস্য বীমা, খাদ্য বীমা না কি কি সব এসছিল, হ্যাঁ মানে যখন সেই আগের বারে তোমার দুয়ারে সরকারগুলো বসে, তো তখন যেই~ এই জিনিসগুলো এসছিল, সেখানে কি আধার link করানো হতো না অন্য একটা মানে criteria ছিল?

তো campaign অনেকদিন ধরেই করছে, তো যারা হয়ত আধার link টা করাইনি তারা তো হয়তো facility টা পাচ্ছে না বা সু সু~ সুবিধা হচ্ছে না, আর যারা হয়তো করিয়েছে তারা হয়তো সেই সুযোগটা পাচ্ছে আর কি. সেটাই সেটাই, আর মানে ওই দিকটার দিক থেকে ভালো যে সরকার যেই তোমার দিক থেকে বলছিল না যে টাকা দেবে, হ্যাঁ bank এর account দিতে তারপর আধার card দিতে, তো এইসব জিনিসগুলো বলছিল তোমার সেই একবার উঠলো যেটা তোমার ওই কি বলে, মেয়েদের যেই লক্ষীর ভান্ডার, তারপরে তোমার আরো আঁ অনেক কিছুই উঠলো এই কদিনের মাঝখানে সরকার থেকে, মানে সাহায্য পেলে আর কি অনেক মানুষের এরকম, এ কিন্তু কি বলতো যে government যে একটা তোমার আ জিনিসটা, হ্যাঁ মানে government এর একটা তো পুরোপুরি প্রেক্ষিত মানে আলাদাই থাকবে, বা মানুষের আঁ মানে তাদের চাওয়া গুলো পাওয়া গুলো, সবদিক থেকেই জিনিসটা কিন্তু ব্যাপারটা পুরোপুরি সরকার থেকে বিচ্ছিন্নতা হয়ে গেছে বলতে গেলে কারণ আ দেখতে গেলে চাষীদের নিয়ে কদিন আগে কিন্তু অনেক রকম ভালো ভালো ভাবনা ভাবা হয়েছিল. হ্যাঁ তাদেরকে টাকা দেওয়ার দিক থেকে বলো, সে কৃষক বীমা আরো কি কি এসছিল, তো আস্তে আস্তে কিন্তু একবার হল তারপরে কিন্তু এখন টাকা পাচ্ছে, কই কিছু কিছু যেমন সেই লক্ষ্মীর ভান্ডারের মতন তোমার দু’হাজার টাকা মাসে না সেই বছরে তোমার ছ’হাজার টাকা দিবে এরকম একটা ব্যাপার.

তাদের দিকেও যদি একটু ভাবা যায় বা তাদেরকে যদি সহযোগিতা করা যায় সব দিক থেকে হ্যাঁ তাহলে অনেকটা better মানে হয় আর কি, সরকারের দিক থেকে বা সাধারণ মানুষের দিক থেকে কৃষকদের দিক থেকে কম করে.

অ হচ্ছে সবুজ শ্রী নাকি জানো একটা scheme এর মধ্যে পড়ছে, তারপরে আরো উম যেগুলো হচ্ছে ই student credit card বা অ্যাঁ ই student দের জন্য পয়সা তয়সা দিচ্ছে, উম

সেটাই সেটাই, ঠিক আছে চলো অনেক কথাই হল আজকে তাহলে মোটামুটি নাকি? উম হম হম আজকে অনেক কথাই হল, ভালো থেকো আর পরে আবার কথা হবে. ঠিক আছে বেশ চলো তাহলে ta-ta, ভালো থেকো হ্যাঁ আর আসো একদিন বেড়াতে time করে. ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে রাখলাম.

নমস্কার আমি খুশি রয় বলছি আমি শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কিছু বলতে চাই শিক্ষা মূলত দু প্রকারের হয় এক হয় মৌলিক শিক্ষা আর একটা পুঁথিগত শিক্ষা মানে বিষয়ভিত্তিক শিক্ষা মৌলিক শিক্ষাটা মূলত জন্মের পর থেকে যখন বাচ্ছারা একটু বড়ো হয় হাটতে শেখে তখনি বাড়ি থেকে শুরু হয়ে যায় সেটা আচার ব্যবহার কার সাথে কিরকম ভাবে আমরা মিশবো কথা বলবো ভালো মন্দ বিচার করা ইটা আমরা আমাদের পরিবার থেকে আমরা পেয়ে থাকি মৌলিক শিক্ষাটাও আমাদের জন্য খুব জরুরি কারণ শুধু পুঁথিগত শিক্ষা নিয়েই মানুষ বড়ো হয় সেরম নয় কারোর আচার ব্যবহার ভালো না হলে তাকে প্রকৃত শিক্ষিত বলা যায় না এবার আসি শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা মূলত আমরা School Life এ যখন প্রবেশ করি তখনি শুরু হয়ে যায় তা School Life এ আমরা বিভিন্ন রকম পর্যায় দেখতে পাই যখন ছোট থাকি তখন একরকম যখন মধ্যবয়সে যাই তখন আর একরকম যখন উচ্চ শিক্ষায় যাই তখন আরো অন্য রকমের অভিজ্ঞতা আমরা নিজেদের মধ্যে সেটা গ্রহণ করতে পারি ছোটোবেলায় যখন আমরা কোনো শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকি তখন সেই শিক্ষাব্যবস্থাগুলো মূলত অনেক কিছু শেখায় তখন বোঝার থেকে বেশি আমরা শিখি যতটা আমরা নিজেদের মনে আমাদের যতটা জ্ঞান অর্জন করতে পারি সেই জ্ঞানটা আমাদের ভিতরে সারাজীবন থেকেছে এবং সেটা আমাদের Base আমাদের ভিত্তি সেই Base কে কেন্দ্র করে আমরা বড়ো হয় এবং সেটাই আমরা এগিয়ে নিয়ে যাই আমাদের আগামী চলার পথেই আমাদের সময় যখন মানে আমরা যখন পড়াশোনা করেছি তখনকার শিক্ষাব্যবস্থার সঙ্গে বর্তমান যুগের শিক্ষাব্যবস্থার প্রচুর আমূল পরিবর্তন ঘটেছে আমরা যখন পড়াশুনো করেছি তখন আমাদের অনেক বেশি Elaborately জিনিস পড়তে হতো এবং সেটাকে লিখতে হতো আমাদের সময় Pass Fail বলে একটা জিনিস ছিল একটা Particular শতাংশের ওপরে আমাদের মূল্যায়ন পদ্ধতি নির্ভর করতো সেটা আমাদের অতিক্রম না করলে আমরা পরবর্তী Class এ উত্তীর্ণ হতে পারতাম না কিন্তু বর্তমানে সেই ব্যবস্থাটা অনেকরকম ভাবেই পরিবর্তন হয়েছে সে ব্যবস্থাটা Change হয়ে এখন Pass Fail উঠেই গেছে এখন বয়স অনুযায়ী তাদের কোন Class হবে সেটা নির্ধারণ করা হয় যেটা আমার মতে মনে হয় যে ছাত্র ছাত্রীদের প্রচন্ড ক্ষতি করে একটা কোনো জিনিসের ওপর তার যতক্ষণ না দক্ষতা জন্মাচ্ছে তাকে তার পরবর্তী পদক্ষেপের জন্য উত্তীর্ণ করাটা কোনো ঠিক কাজ নয় কিন্তু বর্তমান শিক্ষাব্যবস্থায় বয়সের সমান্তরালে Class তাকে এগিয়ে নিয়ে যাবার একটা পদ্ধতি চালু হয়েছে যে মনে হয় কোথাও না কোথাও বাচ্ছাদের শেখার জায়গাটাতে অনেকটাই ঘাটতি করে দিয়ে যাচ্ছে এবার তারপরে যখন আরো নতুন শিক্ষা ব্যবস্থা আসতে চলেছে জাতীয় শিক্ষানীতি যেটা হয়তো একদুবছরের মধ্যে আমাদের ভারতবর্ষে চলে আসবে তখন আমাদের চিরাচরিত শিক্ষার যে ব্যবস্থা সেটা সেটাতে আমূল পরিবর্তন ঘটতে চলেছে আমরা Generally জানি যে প্রথম একটা Primary Level থেকে পড়াশুনো শুরু হয় Class Five পর্যন্ত তারপর Upper Primary হয় Class Eight পর্যন্ত তারপরে Secondary হয় যেটা Class Ten অবধি তারপর Higher Secondary যেটা Class Twelve অবধি তারপর তিন বছর আমরা Graduation Course করি সেই সম্পূর্ণ জিনিসটা ভেঙে একটা অন্য পরিকাঠামো তৈরী হতে চলেছে যেটা হচ্ছে প্রথমে একটা Pre-School হবে যেটা Two অবধি সেখানে Totally লিখিত পরীক্ষা নেওয়াটা উচিত না মানে Banned করা হচ্ছে যেটা আরো খারাপ বাচ্ছাদের যে জ্ঞান যে বৃদ্ধিতে এমনিই পাশ ফেলতে চলে যাওয়ার জন্য অনেক ঘাটতি চলে গেছে সেটা আরো বেশি পরিমানে যাতে খর্ব হয় সেটা হবে কারণ Class Two অবধি যদি বাচ্ছারা কোনো লিখতেই না পারলো বা লেখার প্রয়োজনীয়তা অনুভব না করতে পারলো সেখানে তাদের Class Three থেকে যখন লিখিত পরীক্ষার সম্মুখীন হতে হবে প্রচুর প্রচুর প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হবে তার কারণ হচ্ছে সব বাচ্ছা সমান হয় না কেউ হয়তো পারবে কিন্তু আমাদের তো Majority নিয়ে চলতে হবে সেখানে দেখা যাবে যে Sixty Percent থেকে বেশি বাচ্ছারা Class Three তে গিয়ে যখন লিখতে শুরু করবে তখন কিন্তু তাদের অনেক অসুবিধা Face করতে হবে তারপরে যখন সেটা চে পরবর্তী কালে Three থেকে Eight অবধি যে Period টা চালু করবে সেখানে প্রচুর যে Subject গুলো আমরা এতোদিনা পরে এসছি আমরা Generally সব বিষয় জ্ঞান অর্জন করতে পারি কিন্তু সেই সময় Particular কিছু পা Part ভাগ করে দেওয়া হবে যেমন এখন আমরা Arts Science Commerce যেগুলো আমরা Higher Secondary তে গিয়ে ভাগ করি সেটা সেই মধ্য পর্যাতেই ভাগ করে সেইভাবে পড়াশুনোটাকে এগোবার জন্য চিন্তা ভাবনা করা হচ্ছে সেটা একদিকে ভালো কারণ অনেকেই অঙ্ক পারে ইংরাজী পারে না অনেকে ইংরাজী পারে অঙ্ক তার মাথায় ঢোকে না সেক্ষেত্রে গিয়ে সে শিশুটা হয়তো Benefit পেলেও কিন্তু যেহেতু একদম

ভবিষ্যতে যদিও এই জাতীয় শিক্ষানীতি আমাদের ভারতবর্ষে প্রস্তাবিত হলেও শুরু হয়নি পরিকাঠামোগত School এর বিভিন্ন পরিকাঠামোর অভাবে কিন্তু সেগুলো বর্তমানে কাজ চলছে এবং সেটা হয়তো একদুবছরে চলেও আসবে শিক্ষা ব্যবস্থা যাই হোক আমার এটাই মনে হয় যে কোনো ছাত্র ছাত্রী সে শিক্ষিত হয় তার নিজের অন্তরে সে কতটা নিজের ভেতরে নিতে পারবে তার জ্ঞান তার Knowledge এবং তার আগ্রহই তাকে বলে দেবে যে সে কতটা শিক্ষিত হতে পেরেছে আমি যেটা প্রথমেই বলেছি যে যখন একটা বাচ্ছা শিক্ষিত হয় শুধু পুঁথিগতভাবেই শিক্ষিত হলে তাকে শিক্ষিত বলা যায় না তার গুরুজনদের প্রতি শ্রদ্ধা তার আচার ব্যবহার নিজের দেশের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা এবং সেটাকে তাল মিলিয়ে Maintain করে চলা আমাদের দেশকে অন্য দেশের সামনে গর্ব করার মতন তুলে ধরা সবকিছুই শিক্ষার আওতায় পরে শিক্ষা একটা অনেক বড়ো প্রস্তর জায়গা এবং সেই শিক্ষায় বলার শিক্ষা অনেক রকমভাবে হতে পারে শুধু যে Subjective Matter হয় তা নয় যেকোনো Art যেকোনো কলা সেটা নাচ হোক গান হোক আঁকা হোক আবৃতি হোক বা কোনো শারীরকলা শারীরশিক্ষা জাতীয় কোনো শিক্ষা হোক সবকিছুই শিক্ষার ভিতরে পরে এবং এই ইখতার একটা অনেক বড়ো পরিসর এবং অনেক বড়ো

বড়ো বড়ো পুকুর বা এই Channels পার করছে সেতও একটা শেখার বিষয় খুব অত্যাধিক পদ্ধতি অত্যাধুনিক পদ্ধতিতে কেউ সুন্দর একটা শিল্পকলা তৈরী করে ফেলছে সেটাও একটা শেখার বিষয় সব কিছুই শিক্ষার মধ্যে পড়ছে তো শিক্ষাকে আমরা কোনো বিষয় দিয়ে কোনো একটা ছোট পরিসরে আবদ্ধিত করতে পারি না আর শেখার কোনো শেষ নেই যেকোনো বয়সে যেকোনো পরিস্থিতিতে যদি আম নিজেদের ভেতরে আগ্রহ থাকে হলে আমরা শিখতে পারি

সে কিন্তু নিজে থেকেও শিক্ষা লাভ করে আমরা কিন্তু আমাদের পূরণে দেখেছি যে আমাদের নিজে যে একলব্য ছিলেন তাকে ওনার যে গুরুদেব উনি শিক্ষা দিতে অধিকার করেন কিন্তু উনি নিজের আগ্রহে এতো নিজে নিজে শিখেছিলেন যে ওনার গুরুদেবকে স্মরণ করে যে অর্জুনকেও হার মানিয়ে দিয়েছিলেন তাই গুরুদক্ষিণা হিসাবে তার বুড়ো আঙ্গুলটা কেটে নেওয়া হয়েছিল যাতে অর্জুনের থেকে বেশি একলব্য না হতে পারে যার জন্য এর থেকেই প্রমাণিত হয় যে আমাদের অতীতকাল থেকেই যদি আগ্রহ আর ইচ্ছা থাকে শিক্ষা পাওয়া সম্ভব বর্তমান যে শিক্ষা ব্যবস্থা সেখানে আমাদের সেই সংস্থান বা গুরু এইসব জিনিসকে অনেক খর্ব করা হচ্ছে সেইসব ছাত্র ছাত্রীরাই হয়তো প্রকৃত শিক্ষিত সেটা Subjective Matter এ বলছি মৌলিক শিক্ষাটা সম্পূর্ণ একটা মানে Heridetically ব্যাপার আমরা যেটা চারপাশে দেখবো বা আমার বাড়ির লোকেরা যেটা আমাকে শেখাবে সেটা আমার মৌলিক শিক্ষা যেটা আমি পরিবার থেকে পাবো সেটা সকলের মধ্যেই কম বেশি থাকবে কিন্তু যেটা বিষয়ভিত্তিক শিক্ষা সেটার যে শিক্ষাব্যবস্থাযা আমূল পরিবর্তন আসার ফলে যেহেতু অনেক পরিসরে খর্ব হয়ে যাচ্ছে সকলের পক্ষে সম্ভব নয় যে সমভাবে শিক্ষিত হওয়া তাই আগ্রহটাকে অনেকটা বেশি উজ্জীবিত করতে হবে যাতে সে আগ্রহের জন্য আমরা আমাদের যে পরিমান বা যে পরিসরে আমরা শিক্ষিত হতে চাই

সমকালীন যে অবস্থা তার ওপর ভিত্তি করে আমাদের মানসিকতা গঠন করে শিক্ষিত হতে হবে তো নানারকম পরিসর থেকে আমরা আমাদের শিক্ষাটাকে অর্জন করবো এবং শিক্ষা অর্জন করার জন্য কোনো বড়ো Professor হতে হবে বা খুব অনেক বড়ো ব্যক্তি হয়ে হবে তা নয় আমরা একটা সামান্য আশেপাশের একটা খুব Normal একটা ব্যক্তির থেকেও কিছুনা কিছু শিক্ষা লাভ করতে পারি এই ধরণের মানসিকতা নিয়ে ছাত্র ছাত্রীদের এগিয়ে আসতে হবে শিক্ষা গ্রহণের জন্য সবাইকে সন্মান করতে হবে সবা এবং শিক্ষা গ্রহণ করার জন্য সবার আগে একটা ভালো শ্রোতা হতে হবে তোমার সামনে যিনি তোমাকে শিক্ষা দান করছে তিনি তোমাকে যেই কথাগুলো বলছেন সেটা মনোযোগ দিয়ে শুনতে হবে তারপরে সেটা বুঝতে হবে এবং সেই অনুযায়ী তুমি কতটা তোমার জীবনে কাজে লাগাতে পারছো সেটা নিজেকে বিচার করতে হবে তার মানে শ্রোতা হতে হবে বুদ্ধি দিয়ে সেটাকে নিজের কাজে লাগাতে হবে শিক্ষা নিয়ে বলতে গেলে অনেক কিছুই বলা যায় শিক্ষা আমাদের জাতীয় স্তরে অনেক রকম ভাবে আমাদেরকে উঁচুতে উঠতে সাহায্য করে সব জাগায় একটা শিক্ষিত ব্যক্তি সব জাগায় গণ্য হয় তার পেটে যদি জ্ঞান থাকে Knowledge থাকে তার কথা অনেক বেশি গ্রহণযোগ্য হয় আমরা কোনো শিক্ষিত ব্যক্তির মতামতকে অনেক গুরুত্ব দিই এটা আজ থেকে নয় এটা অনেক অতীত কাল থেকেই দেখে এসেছি যে কোনো শিক্ষিত ব্যক্তির যদি কোনো মতামত থাকে কোনো শিক্ষিত ব্যক্তি যদি কোনোরকম Suggestion দেয় সেই দিকটাই লোকে বেশি পর্যালোচনা করে যেকোনো পরিসরে যখন কোনো শিক্ষিত ব্যক্তি তার আ অভি অভিজ্ঞতা দিয়ে যখন আ কাজ করার চেষ্টা করে তখন সেটা অনেক ভালোভাবে প্র বহিঃপ্রকাশ করে এবার Parenting যদি বলি যে একটা মা বাবা তার সন্তানকে কিভাবে শিক্ষিত করবে একটা মা বাবা প্রথমেই তার যে Family যে Prejudious তার Family র যে Culture তার বাবা মা বা তার বংশপরম্পরায় তার Family রা যেরকম লোকজনদের সাথে ব্যবহার করে এসছে বা যে Kindness দয়া যে Sacrifice এই যে ধরণের ব্যবহারগুলো বংশ পরম্পরায় এক থেকে অন্য মানে পর্যায় Transfer হয়েছে সেগুলো তাদের সন্তানদের দেবেনা আজকাল যে আজকালকার যুগের Parenting টা একটু Difficult এখনকার মা বাবা দুজনেই Working হওয়াতে বাচ্ছাদের সঙ্গে সময়টা খুব কম কাটাতে পারে তও তার মধ্যে থেকেও বাবা মারা তার সন্তানকে শিক্ষিত শিক্ষিত করেন

এই যে ধ একটা যে আ Support করা একটা যে সাহস জোগানো একটা উৎসাহ জোগানো যেটা তুমি করতে পারো তুমি ভেঙে পর না তুমি করো আমরা তোমার সাথে আছি এই ধরণের যে শিখ মানে ওনাদের যে একটা আউ মানে Input থাকে তার Output হিসাবে কিন্তু একটা বাচ্ছা তার মতো কাজ করে শিক্ষিত হয়ে উঠতে পারে

এবং যেটা সবথেকে বড়ো মানে ভাবার বিষয় একটা বাচ্ছার সঙ্গে আরেকটা বাচ্ছার কখনো Compare করা উচিত না একটা বাচ্ছা যদি Subjective কোনো বিষয়ে ভালো হয় সে যদি একটা আ পড়াশোনায় First বা Second এরকম Position Hold করে ভালো হয় কিন্তু তার Sports Sector বা কলা মানে Art Drawing Dancing Singing টা অত ভালো না অপরদিকে একটা Average Student সে হয়তো পড়াশোনায় First হতে পারছে না কিন্তু তার Sports এর দিকটা খুব ভালো বা সে Arts বা কলাতে খুব ভালো সেটাকেও সমভাবে Appreciate করা দরকার তার কারণ যেমন বিষয়গতভাবে শিক্ষিত হয়ে আমাদের দেশকে কেউ জাতীয় স্তরে অনেক আ গর্ব গর্বিত করতে পারে সেরকম Sports এর দিক থেকে বা Art এর দিক থেকেও কেউ এরকম ভাবে আমদের দেশকে জাতীয় স্তরে গর্বিত করতে পারে এরকম অনেক Example আমাদের ভারতবর্ষে আছে যে তারা হয়তো তাদের Academics এ অত ভালো নয় কিন্তু তারা আমাদের দেশের নাম উজ্জ্বল করেছে আমাদের তাদের একনামে ভার পুরো পৃথিবীতে সবাই চেনে তো আমরা তাদের নাম ধরে আমাদের গর্ববোধ হয় এরকম অনেক বাঙালিও আছেন ভারতবাসীও আছেন যারা নিজেদের মেধা ছাড়াও অন্যান্য গুনে অন্যান্য শিক্ষায় আমাদের দেশকে জাতীয় স্তরে এগিয়ে রেখেছেন শিক্ষা এরকমই একটা জিনিস যেটাকে প্রত্যেক মানুষের অর্জন করা ভীষণই জরুরি কেউ যদি শিক্ষা থেকে বঞ্চিত থাকে তাহলে তার অর্ধেক জীবনই বৃথা তার কারণ তার শিক্ষা যদি সে না পায় সে অনেক কিছুই বুঝতে পারবে না তার মতামত না চাইতেও লোকের মানে সকলের কাছে কম গ্রহণযোগ্য হবে এবং সে শিক্ষা কম থাকার কারণে সে হয়তো নিজের ভেতরের যে একটা আ Confidence সে সেটা Feel করবে না সে টা Confidence Level টা হারিয়ে ফেলবে

তাই শিক্ষাটা Life এর ভীষণই একটা Important জিনিস যেরকম নিঃশাস নেও নেওয়া যেরকম খাওয়ার খাওয়া এগুলো খুব জরুরি সেরকম শিক্ষা শিক্ষা মানে এই নয় যে বই পরে শিখা যেকোনো শিক্ষা তার ভিতরে সেটাকে আত্তীকরণ করাটা খুবই জরুরি একটা মানুষ শিক্ষিত হলে তবেই ঠিক ভুলের হিসেব করতে পারে ভালো মন্দের হিসেব করতে পারে এবং জীবনে এগিয়ে যেতে পারে এবং কারোর ওপর নির্ভরশীল হতে হয় না তো শিক্ষা জীবনে সব খাওয়াদাওয়ার পর নিঃশাস নাওয়ার পর খুবই জরুরি একটা জিনিস এটা আমার মনে হয় শিক্ষা নিয়ে আমার আর কিছু বলার নেই আমি এখানেই শেষ করছি

নমস্কার sir, বলুন কীভাবে সাহায্য করতে পারি? হ্যাঁ sir আমি আপনাদের bank এর credit card use করি।

but আহ আমার credit card এর limit টা যথেষ্ট কম যে কারন বসোতো আমি যখন কোনো কিছু purchase করতে যাই

আমার issue হয়ে যাই যখন একটু high amount এর কোনো কিছু purchase করতে যাবো, credit card through

তো আমার credit limit কম হয়ে যাওয়ার জন্য সম্ভব হয়ে উঠছে না, কেননা আপনারা আমাকে credit limit দিচ্ছেন twenty thousand rupees তাতে আমার কী হবে? মনে করুণ আমি একটা AC কিনবো

তো আমার twenty thousand rupees credit এর মধ্যে তো আমি twenty আহ thousand use করতে পারবো না, তাহলে আমার লাভ টা কোথায়? credit card রেখে। আন্তরিক ভাবে দুঃখিত অসুবিধাটি হওয়ার জন্যে যেটা আপনার সাথে কথা বলে বুঝতে পারলাম আপনি আপনার credit card এ limit টা increase করতে চান তাই তো sir?

আচ্ছা sir সেক্ষেত্রে sir আপনাকে বলতে চাইবো, আপনি যে credit limit টা বাড়াতে চাইছেন আহ সেইটা আপনাকে আহ আপনাকে details তথ্য দেওয়ার আগে আমার security তথ্যর জন্য আপনার কিছু তথ্যর প্রয়োজন security check এর জন্য তো

আহ request করবো আপনি একটু সঠিক তথ্য দিয়ে আমাকে সাহায্য করবেন, তো সবথেকে প্রথমে sir আপনার credit card এর last চারটা digit বলবেন আমাকে nine five two eight অসংখ্য ধন্যবাদ sir, আপনার date of birth টা একটু বলবেন twenty eight nine one nine nine zero ধন্যবাদ sir, আপনার mail ID টা একটু বলবেন seven at the rate Rediff dot com

ধন্যবাদ আপনি last কত টাকার payment করেছিলেন এই card এর উপরে? এই card এর ওপরে আমি last ten thousand payment করেছিলাম দেখুন okay ঠিক আছে sir ধন্যবাদ information দিয়ে সাহায্য করার জন্যে তো sir আপনার যেটা আমি check করে দেখতে পাচ্ছি আপনার credit limit আছে twenty thousand আর আপনার যেটা cash withdrawal limit আছে সেইটা আছে আহ সতেরোসো,

তো আপনি cash withdrawal limit টা বাড়াতে চাইছেন না আপনি credit limit টা বাড়াতে চাইছেন? credit limit বাড়াতে চাইছি কারন credit card এ তো আমি purchase করি না অনেক কিছু

সেক্ষেত্রে আমার কম credit এর জন্যে issue হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি সেই ক্ষেত্রে sir আপনাকে আমি আহ বলতে চাইবো credit card এ limit increase totally কিন্তু আপনার civil এর basis এ হয়, ঠিক আছে? যদি

যদি আপনার civil ভালো থাকে automatically sir আপনার যদি purchase আহ তেমন হয় এবং সাথে সাথে আপনার যদি bill payment on time হয় automatically আপনাকে request দিতে হবে না আমাদের bank এর তরফ থেকে আপনাকে আহ credit limit টা আপনার বাড়ানো হয় sir কিন্তু আমি তো bill যথারীতি time এ payment করি আমার তো কোনো due থাকে না।

কখনো late payment charges এ ধরনের কিছু লাগেও নি check করে দেখে নিতে পারেন। আমি আপনার সাথে totally একমত sir আমি আহ আপনার সাথে totally একমত কিন্তু আপনাকে আমি sir বলতে চাইবো আপনি যেটা বলছেন আপনি late payment করেন না আমি check করে দেখতে পাচ্ছি আপনার কোনো মাসে late payment হয়নি, কিন্তু sir এইটার একটা network আছে net~network মানে আপনি কত দিন ধরে credit card টা use করছে করছেন সেইটাও কিন্তু depend করে হ্যাঁ সেক্ষেত্রে আমাকে যখন অন্য bank দিচ্ছে আপনারা civil এর কথা বলছেন তালে অন্য bank এর কী civil নেই? অবশ্যই sir অন্য bank এর ও civil আছে কিন্তু আপনি যে বর্তমানে দেখুন একটা premium credit card use করছেন, premium credit card এর জন্য কিন্তু credit limit টাও একটু বেশি চাই।

সেইটা sir আমি কখনোই চাইবো না যে আপনি আমাদের সাথে এতো আপনি যেটা আমাদের credit card maintain করে যে performance টা আপনি নিজের civil maintain করছেন আমাদের যে একটা মূল্যবান গ্রাহক, সেটা কখনো আপনার নষ্ট হোক,

সেইটা আপনার number এর ক্ষেত্রে আপনার sorry credit card এর ক্ষেত্রে এখন এই সুবিধা টি আছে আগামী দিনে আপনি দেখুন এখনও এক বছর ও হয়নাই credit card টি কিন্তু তার সত্বেও কিন্তু আপনি credit card এ আপনি pre-approved loan offer পাচ্ছেন তা ছারা আপনি একটা আমি check করে দেখতে পাচ্ছি একটি car loan আপনার avail আছে আপনি car loan নিতে পারবেন pre-approve loan without any documentation আপনি pre-approve loan পাচ্ছেন, sir one lakh এর

loan এর কথা বলছেন কিন্তু আমাদের loan এর তো actually দরকার পরে না,

অবশ্যই sir তাহলে আমি loan নিয়ে কী করবো? আমার যেটা প্রয়োজন আমি সেটার জন্য করেছি না, যদি জানতাম যে অন্য bank আমাকে দিচ্ছে না তাহলে তো আলাদা কথা তারা তো সব প্রত্যেকদিন যে কতবার করে phone করে তার তো কোনো ঠিক নেই। sir আপনি যেটা বলছেন বুঝতে পারছি, দেখুন others bank প্রত্যেক bank এর credit card এর কিন্তু আহ difference আছে আপনি যেটা বলছেন যে আপনাকে অন্য bank দিচ্ছে কিন্তু sir একটা জিনিস দেখবেন আপনাকে কী অন্য bank এই premium credit card টা দিচ্ছে? না, অন্য কোনো credit card দিচ্ছে কেননা premium credit card হ্যাঁ আপনি যেটা বলছেন

সেটা আমার যেকোনো হোক, premium হোক বা others হোক আমার তো সুবিধা টা যেটা credit card এ আপনারা দিচ্ছেন সেই সুবিধা টা তো তারাও দেবে না?